বাড়িটির পাশে কিছু গাছ দেখা যাচ্ছে।

ঠাকুর দুটির সামোনে একটি প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে।

ঘরটি টিন -এর বেড়া দিয়ে ঘেরা রয়েছে।

নৌকোটির উপরে দুটি বস্তা দেখা যাচ্ছে।

এটি হল একটি ছোট দোকান।